মসজিদের পাশ দিয়ে একটি বড়ো নদী চলে গেছে। নদীর দুপাশে দুটো জনবসতি রয়েছে এবং গাছপালা রয়েছে। একটি প্রাকৃতিক সৌন্দর্যের সুন্দর উদাহরণ যেখানে আকাশ এবং নদীর মিলন হয়েছে একদিকে এবং এটি একটি সুন্দর ছবি।

রাস্তাটির মাঝখান দিয়ে বিভিন্ন উম কোম্পানি -র বড় বড় পোস্টার রয়েছে। এটি একটি শহর অঞ্চলের বড় রাস্তা।

পাশে রয়েছে একটি পেট্ৰোল পাম্প ।পেট্ৰোল পাম্প -এর পাশে একটি বড় রাস্তা গেছে। পেট্ৰোল পাম্প -টিতে বিভিন্ন গাড়ি পেট্রোল ডিজেল ভরানোর জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে।

এবং দূর থেকে একটি বড়-অ ওভার ব্রিজ গেছে এবং রাস্তা দিয়ে দুধার দিয়ে বিভিন্ন বড় বড় গাড়ি ছোট ছোট গাড়ি যাতায়াত করছে এবং তারপাশে একটি টাওয়ার রয়েছে। এটি কলকাতা শহরের সম্ভবত নিউ টাউন -এর অথবা সল্ট লেক -এর দৃশ্য। খুবই সুন্দর লাক্সারিয়াস লাইফ -এর একটি উদাহরণ।

এই ছবিটিতে দেখতে পাচ্ছেন একটি ষ্টেশনারী দোকান অর্থাৎ বইখাতার দোকান এবং বইখাতার দোকানটি যথেষ্ট বড়ো এবং বিভিন্ন বইখাতা পেন পেন্সিল বিভিন্ন সব সামগ্রীই পাওয়া যায় এখানে এবং ভেতরে একটি কর্মচারী রয়েছে দোকানদার রয়েছে এবং বাইরে একটি কাস্টমার দাঁড়িয়ে রয়েছে এন--